তাই রাজনীতি করে কোনো গ্যারান্টিই নাই কখন মরে পরে থাকে

পরে বিয়ের দিন বিয়ের মধ্যে দাওয়াত দিলো আমি তো গেলামনা আমার এক্সাম ছিলো এই সেই বলে কাটাই লাম পরে বিয়ের আগের দিন ফোন দিয়ে বলতেছে যে এখনও সময় আছে তুমি চাইলে এখনও জীবন নষ্ট হোক তার ডিরেক্ট আমার হচ্ছে যে বলছে যে তুমি যদি চাও তাহলে এখনও সময় আছে আমি কেনসেল করে দেই তো আমি বলছি পাগল নাকি আমি একটা মেয়ের সাথে বিয়ে ঠিক অবশ্যই ঐ মেয়ের বাসায় লোকজন এখন বিয়ের বাড়ি একটা আমি এখন বলব যে হ্যা ঠিক আছে আমি বিয়ে করতে রাজি তো মাঝখানে মেয়েটার লাইফ নষ্ট কি দরকার আমার

পরে তো প্রায় অনেক মাস কথা হয়নাই এখন রিসেন্টলি আবার কিছুদিন আগে হঠাৎ দেখি আমাকে মেসেজ করছে কেমন আছো এই সেই হম বললাম যে আমি রাজনীতি করি না আমি ভালো থাকারই কথা ডায়রেক একেবারে রাজনীতি করি না ভালোই আছি

কথায় আছে না যে আমি যদি শুয়ে বইসা টাকা পাই তাইলে আমি কামলা দিতে যাবো কিজন্যে? হ্যা ওদের হইছে ওইটা টাকা পাইতেছে আবার কি আমাদের এইযে শাল গোডাউন নিয়ে এমডিকে এমপিরা হচ্ছে যে আরেক বার আরেক লোকজনের গ্যান্জাম সেই পোলাপইন সব যাইয়া ঢাকাতে যাইয়া শিমুলের কাছে পালাইয়া আছে কতদিনের ঘটনা এইটা এই এক বছর থেকে ঝামেলা হচ্ছে ও এই এক মারে এদের এক শিমুল এক কি আর বলব শিমুলের তো হইয়া গেছে আবার যে বাঘের গল্লি দিয়া পলাইছে খারাপ খুব খারাপ লোক খুবই খারাপ এইযে এই জায়গায় একটা বাসা করসে ওইযে পিচ্চি বাসায় দিয়ে আসার সময় হ্যালো হ্যালো

সরকারের অবস্থা দেশের সরকার ও খারাপ দেশের জনগনের মাঝখানটায় শুধু কষ্ট মানে কাদাও সময় আমাদের সাধারন জনগনের হ্যা ওটাই হ্যালো কুসুম

হ্যালো চৌদ্দ মিনিট হইলে কেটে দিও উহ আমার এখান থেকে কাটতে বলছে হ্যালো কুসুম ভাবতেছি ধরেন যে Hello আপনি কি তৃয়াক্সা বলছেন? হ্যাঁ আমি তৃয়াক্সা বলছি আপনি রজত বলছেন? হ্যাঁ বলছি

আমি ভালো আছি আপনি ভালো আছেন?

আজকে আমরা একটা আহ satisfaction নিয়ে একটু আলোচনা করবো। আহ আমি আশা করছি আপনি ব্যাংকক ঘুরে এসেছেন

আমরা এই ব্যাংকক নিয়ে একটু আলোচনা করবো। আমি কিছু প্রশ্ন আপনার থেকে করতে চাই ব্যাংকক নিয়ে। আহ যেমনি কি আপনি আহ কবে ব্যাংকক বেড়াতে গিয়েছিলেন?

দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো ব্যাংকক গেছিলাম হচ্ছে অনেক দিন আগে। আমি গিয়েছিলাম two thousand and eighteen এ ব্যাংকক বেড়াতে গিয়েছিলাম।

নিজে plan করে নিজেই আহ ওটাকে মানে নিজেই booking করেছিলাম। ও কোনো কোনো আহ travel agent বা কারোর though দিয়ে আমি যায়নি। তো generally আমি সেটাই prefer করি তো আহ উম মানে নিজেই আহ booking করে নিজেই ওটাকে prefer করি আর কি করার।

তো আপনি গিয়েছিলেন কি ভাবে? মানে by flight এখান থেকে কি direct ব্যাংকক গিয়েছিলেন? এখান থেকে ব্যাংকক আহ আমি by flight এই যাই আর কি। আহ তো flight এ আহ মানে আমি কলকাতা থেকে air asia flight ছিল। আমার তো যেটা করে আমি ব্যাংকক এ যাই তো আমার মনে আছে রাত্রি বেলার flight ছিল।

ছিলাম তারপরে ব্যাংককে to night ছিলাম আর কি।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

আহ তো দেখুন আহ সেই অর্থে দেখতে গেলে মানে যদি আপনি ব্যাংকক পাটায়ার ভিতরে compare করেন। আমার কাছে পাটায়াটা একটু better লেগেছে। তো ব্যাংকক তো একটা town ওখানে আর কিছু নেই। তো ব্যাংককে দেখার মতো সেরকম কিছু নেই। even পাটায়াতেও আমি বলবো, হ্যাঁ ব্যাংককে শুধু আপনার একটা আহ safari world সেইটা যেইটা খুব ভালো। তাছাড়া আর ব্যাংককে বিশেষ কিছু নেই। আর পাটায়াতে sea আছে কিন্তু আহ sea টাতে রাত্রি বেলা আপনি থাকতে পারবেন না sea beach এ।

তো আর তাছাড়া আর পাটায়া প্রচন্ড আহ ঘিঞ্জি আর প্রচন্ড over crowded আহ প্রচন্ড over crowded পুরো city টাই করে আছে। tourism এর ওপরে তো তাছাড়া আর কি এখন কিছু জিনিস আপনি পাবেন না বা পাটায়া বা ব্যাংককে তো আহ আপনি তাহলে plan করেছিলেন কেন হঠাৎ করে আহ ব্যাংকক যাওয়ার? Actually আমার wife এর ইচ্ছে ছিল যে international destination ঘুরতে দেখতে যাবে international কেমন হয় সেটা দেখতে যাবে। তো সেই অর্থে দেখতে গেলে তখন আমাদের কাছে ব্যাংককটা কাছাকাছি ছিল আহ budget এর ভেতরে ছিল। তো সেই জন্য আমরা ব্যাংকক গিয়েছিলাম। আর কলকাতা থেকে ব্যাংকক খুবই কাছে আহ খুব একটা বেশি time লাগে না। তো তার পরে আহ গিয়ে আমাদের মনে হয়েছে যে যে টাকাটা আমরা ব্যাংককে spent করেছি।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

আচ্ছা India India র মতন থাকে ব্যাংকক, ব্যাংককের মতন থাকছে। আহ সেটা দুটো তো compare হয় না। but still হ্যাঁ আমাদের India তে অনেক জায়গা আছে। মানে সেটা ঠিক কথা। এবার ব্যাংকক আর পাটায়াতে ওর নিজের একটা beauty আছে আহ ওখানে খাওয়া দাওয়া কি রকম লেগেছে আপনার? মানে fooding কেমন লেগেছে? আহ দেখুন। ওখানে আহ basically আহ যেটা হচ্ছে আহ যে fooding বলতে ওখানে basically নিজেরটা thai food ঠিক আছে। এবারে thai food টা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওটা ঠিক চাইনিজ না একটু হালকা মিষ্টি মিষ্টি কিন্তু ঠিক আছে আমি যেহেতু চাইনিজ আমার ভালো লাগে তাই জন্য ঠিক আছে but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

তো খাবারটা খারাপ বলবো না। তার কারণ হচ্ছে আপনি ওখানে all time of cheesy পাবেন।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

আর যেটা সব চেয়ে সুবিধা সেটা হচ্ছে ম্যাকডি পাওয়া যায় ওখানে ম্যাকডি কেএফসি এগুলো আছে পিৎজা হাট তো যেখানে আপনি even আমরা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

আমি ওই আহ july মাস নাগাদ গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার কেমন লেগেছে?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 তো ওইখানে safari তে কোন জিনিসটা ভালো লেগেছে আপনার? Safari তে ওখানে অনেক কিছু ওখানে তো শিম্পাঞ্জিদের show দেখিয়েছিল। আহ তারপরে আহ কি বলে বিভিন্ন বিভিন্ন shows ছিল অনেক কিছুই ছিল। তো ওটা ভালো লেগেছে। ওই ওই জিনিসটাই এক মাত্র attractive plus ওরা একটা আহ গাড়ি নিয়ে আপনাকে একদম open world safari নিয়ে যায় যেখানে আহ মানে একদমই আহ এই থাকে কি বলে আহ আহ আপনি animals দেখতে পারবেন একদম সামনে থেকে মানে lion tiger সবই আপনি সামনে থেকে দেখতে পারবেন। তো ওরকমও অনেক আহ মানে একটা সুন্দর অভিজ্ঞতা হয় ওটাতে। হম হম হম তা আপনার কোন জিনিসটা এমনি ভালো লেগেছে পাটায়া না ব্যাংকক? আমি একটু পাটায়াটা আমার better লেগেছে। আমি যেমন ব্যাংককটা more over একটু বেশি city

মানে চারি দিকে গাড়ি দৌঁড়াচ্ছে গাড়ি যাচ্ছে কিন্তু হ্যাঁ lot of variety cars দেখা যায় ওখানে। মানে বিভিন্ন ধরণের গাড়ি বিভিন্ন ধরণের cars colorful মানে

উম তো আপনি India র যে অন্যানো destination গুলোতে গেছেন তো সেই India তে আর কোথায় কোথায় গেছেন? India তে তো আমি অনেক জায়গাতেই ঘুরেছি আমি India তে গোয়া ঘুরেছি। সিমলা মানালি ঘুরেছি আহ দার্জিলিং ঘুরেছি। শিলং, সিকিম গ্যাংটক।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 তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা better লেগেছে?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

সেটাই তো আপনি আহ আপনার কি রকম খরচ পড়েছিল ব্যাংকক যেতে? আমার অতটা detail মনে নেই overall সম্পূর্ণটা আমাদের sixty, seventy thousand এ হয়ে গেছিল। Sixty, seventy thousand এ তো পাটায়া আর ব্যাংককে ব্যাংকক আর পাটায়া।

আর ওখানে আপনি ব্যাংকক town এ কোথায় গিয়েছিলেন? ব্যাংকক town এ আমরা ওখানকার trip করেছিলাম ওখানে টুকটুক নিয়ে টুকটুক টাও তো dangerous ভীষণ মানে ওখানে ওঠা নামা করাটাও একটা

আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওখানে আপনি আহ ব্যাংককে তো আপনি কি thai food খান, খেয়েছিলেন ওখানে?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 ওখানে varieties of thai আমি ওখানকার thai capcarry করেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি because আমরা যেটা বাঙালিরা খেয়ে অভ্যস্ত সেটা হচ্ছে যে একটুখানি বেশ রসিয়ে কষিয়ে but ওরা যেটা করে সেটা হচ্ছে lots of green vegetable দিয়ে একটা পাতলা ঝোল বানায় তো সেটার মধ্যে একটা defence আছে। খাবারে।

আহ যে জিনিসটা আমার এমনি ভালো লেগেছিলো সেটা হচ্ছে যদি road side এর হয় মানে road মানে ব্যাংককে street food টা খুবই famous আর কি।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

আর আহ street food মানে যে সেগুলো আমাদের এখানে যে রকম ঝুপড়িতে বিক্রি করে সে রকম না ওদের ওখানে কিন্তু hygiene টা ওরা ভালো মতো maintain করে। সে জিনিসটা আমার কিন্তু খুব আহ ভালো লেগেছিলো। আহ যেইটা অন্য জায়গায়তে সে রকম একটা কিছু দেখা যায় না। তো আপনি আহ এবারে আহ ইয়েতে আপনার কি বলে আপনি কি শুধু পাটায়াতে, পাটায়াতে কোন কোন জায়গায় গিয়েছিলেন? আহ পাটায়াতে আমরা একটা island এ গিয়েছিলাম। আর ওরা মানে নিয়ে এসে দুপুরে আড়াইটা তিনটে নাগাদ আপনাকে drop করে দেয় back আচ্ছা আচ্ছা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

ও আমরা husband এখান থেকে convert করিয়ে নিয়েছিল কিছুটা। তো ও তো যেহেতু কি বাইরে আহ travel করে তো ওর এই সম্পর্কে বেশ idea ছিল। যে এটা আগে থেকে করে নিলে ভালো হয়। তো ও গিয়ে কিছু currency মানে করে নিয়ে এসছিল আর বাকিটা আমরা ওখানে গিয়ে করে নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনারা mobile কি করেছিলেন? মানে আহ মানে mobile এর যে SIM গুলো থাকে সেই SIM আপনি কি করেছিলেন? ওখানকার SIM নেওয়া হয়েছিল। মানে ওটাকে convert করে নেওয়া হয়েছিল। মানে সেইটা কি ওইখান থেকেই করেছিলেন নাকি এখান থেকে এখন থেকে করে নিয়ে গিয়েছিলাম change করে নিয়েছিলাম। তো কোন company র SIM নিয়েছিলেন খেয়াল আছে কোনো?

আচ্ছা generally আমি যেটা prefer করি আমি matrix এর আহ SIM নিই ও

Clat এর টা এখন পাওয়া যায় নাকো একটা তো আমি তাই জন্য prefer করি matrix এ নেওয়ার। তো আমি যখন গেছিলাম আমিও ওই matrix এর এখান থেকে একটা basic পরিয়ে নিয়ে গিয়েছিলাম তারপরে ওখানে গিয়ে। আহ change করে মানে ওখান থেকে গিয়ে আবার recharge করে নিয়েছিলাম। কারণ আহ বাড়িতে কথা বলার জন্য আর তাছাড়া আহ generally যেটা হয় সেটা হচ্ছে যে ওইখানে প্রতিটা hotel এ তো wifi আছে।

তো over হোয়াটস্যাপ আর কি কথা বলা যায় আহ ওখানে

যে resort টায় ছিলাম ওই resort টা খুব সুন্দর ছিল। আহ full on ছিল and swimming pool ছিল তো মানে ওটাতে সকাল বেলা রাত্রি বেলা basically পাটায়াতে আহ মানে পাটায় বা ব্যাংকক দুটোতেই রাত্রি বেলা তো আপনার কিছু করার নেই। মানে আপনি ব্যাংকক still city life আপনি এদিক ওদিক হেঁটে ঘুরে বেড়াতে পারেন। but পাটায়াতে basically কিছু করার নেই। after seven o clock or eight o clock হ্যাঁ তো এমনিতে ওখানে যারা night life এ ওখানে যায় যেমন তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের মানে young generation অল্প বয়সই bachelor ছেলেদের জন্য ঠিক আছে but আমাদের জন্য

right right তো আপনি আহ আপনি কত দিন ছিলেন ব্যাংককে? আহ ব্যাংককে আমরা তিনদিন ছিলাম। পাটায়াতে দুদিন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 হ্যাঁ হ্যাঁ আমরা air asia তেই গিয়েছিলাম আর আহ মানে trip টা যে খারাপ হয়েছে বলবো না but হ্যাঁ খুব যে rajularaty হয়েছে সেটাও বলবো না আহ but হ্যাঁ more over ঠিক আছে but পাটায়া ব্যাংকক এ আর পাটায়াতে ওই sex life টা যেটা ভীষণ open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 তো সে সেটাই মানে ওইখানে ওই city টায় আর কি আর কিছু নেই ওইটা ছাড়া but হ্যাঁ অনেক গুলো malls ছিল। আর একটা আহ market এ আমার মনে আছে আমি গিয়েছিলাম সেটার নাম হচ্ছে যে ইন্দ্রিরা market তো ইন্দ্রিরা market এ অনেক কিছু electronics goods পাওয়া যায়। but আহ হ্যাঁ but it at yours own risk কারণ ওখানে duplicate item প্রচুর পাওয়া যায়। যেমন আপনার কি আইফোন পাওয়া যাবে। আইফোন হয় তো আপনি চার পাঁচ হাজার টাকা ছহাজার টাকা আহ সাত হাজার টাকা bargain করে অনেক কম দামে হয় তো আইফোন কিনলেন আপনি কিনে নিয়ে এলেন আইফোন আহ খুলে দেখলেন ভেতরে android চলছে। মানে একদম exact copy exact দেখতে সব কিছুই exact কিন্তু basically ওরা যেটা করে সেটা হচ্ছে duplicate জিনিস বেঁচে দেয়। তো যারা আহ regularly ব্যাংকক যাতায়াত করে business purpose এ তাদের তাদের জন্য মানে কিছু problem হলে তারা আবার সেই দোকানে গিয়ে দেখাতে পারবে। but otherwise আপনি যদি one of যান তাহলে আপনাকে আহ basically আহ ভুল করে মানে আপনাকে ঠকিয়ে দেবে আর কি। তো ইন্দ্রিরা market এ এরম আমি দেখেছিলাম যে অনেক type এর mobile আহ মানে আহ ওরকম duplicate mobile পাওয়া যাচ্ছে। ওরা বলে যে এগুলো But আহ সেগুলো খুবই risky আর কি আপনি আপনার luck ভালো থাকলে অনেক দিন চলবে। আর নয় তো আপনি বাড়ি যেতে যেতেই সেগুলো আর চলবে না। তবে আমি ওখান থেকে bag কিনে নিয়ে এসেছিলাম but যেহেতু কি আমার আর একটু luggage এর ছাড় থাকতো তাহলে হয়তো আমি অনেক গুলো bags ই কিনে আনতে পারতাম। হ্যাঁ ওই জিনিসটা আপনার আছে তো ব্যাংককে generally অনেক সময় মানে আপনি কলকাতার শিলা market এ গেছেন কখনো?

তো শিলা market এ যদি আপনি কলকাতায় যান ধর্মতলায় তো ওখানে গিয়ে মানে ওই পুরো market এর ninety five percent জিনিস পত্র ব্যাংককের। তো এরা আহ কি করে আহ ব্যাংকক এই যে আহ seller গুলো যায় ব্যাংককে, হম ব্যাংককে গিয়ে কি করে ব্যাংকক থেকে ওরা সব জিনিস পত্র কিনে নিয়ে চলে আসে।

তো ওই গুলো আর আপনি যদি single piece কেনেন তাহলে লাভ নেই। কিন্তু আপনি যদি multiple piece কেনেন

তাহলে জিনিস গুলোতে অনেক লাভ আছে। তো আপনি আহ ওরা কি করে ওরা যায় গিয়ে অনেকটা কিনে নিয়ে চলে আসে হম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

আহ সেগুলোকে sell করে। আমার মনে আছে আমি ওখানে ladies আহ tops বা ladies আহ জামা কাপড় মানে একশো দেড়শো টাকায় আপনি মোটামুটি standard পেয়ে যাবেন।

But হ্যাঁ এবার আপনি একটা single piece হয় তো দেড়শোটা দুশো টাকা লাগবে। but হয় তো দু তিনটে কিনলেন তাহলে হয়তো দেড়শো টাকায় একশো টাকায় পেয়ে যাবেন। তো ওখানে garments খুব সস্তা আহ ইয়েতে ব্যাংকক, পাটায়তে ব্যাংককে হ্যাঁ actually ওই air asia য় যেটা problem করে ওরা luggage নিয়ে খুব problem করে। আমি সেটা দেখেছি generally হম তো আমারও এরম একটা বাজে experience আছে। যে আমি same bag যখন কোলকাতা থেকে নিয়ে গেছি air asia তেই Allow করে apart from hand luggage তো ওখানে বলছে আমাকে যে না laptop bag টাও একটা bag হিসাবে count হবে। তো আমি অনেক international travel করেছি। তো সেইখানে laptop bag টাকে count ই করে না। laptop bag টাকে separate আহ রেখে দেয়।

But আমাকে problem করলো যে না ওখানে আহ আপনার laptop bag টাকে count করতে হবে। so you can have only one bag মানে সাথে একটাই bag দেবে নিতে।

তো যাই হোক আমার আহ মানে সেটা মানে যখন checking হয়েছে

তখন কিচ্ছু বলেনি। আর যখন checking এর সময় মানে checking এর সময় কিছু ঠিক আছে তো just before মানে আহ boarding এর ঠিক আগে এসে

আহ আমাকে বলছে sir এরকম আহ যে না এটা ইয়ে করা যাবে না। যে কেন কলকাতায় যাবে? কি জন্য যাবে? তো সেটা তো emigration বুঝবে সেটা air asia র তো বোঝার কথা না। Exactly তাহলে আপনি আপনার luggage টা manage করলেন কি করে? Luggage টা আমি আহ একটা জিনিস যেটা করেছিলাম আহ তো যেটা মানে আমি খুবই problem এ পরে গিয়েছিলাম যে কি করবো মানে in that case আহ

আহ তো উনি এসে আমাকে offer করেছিলেন আহ যে আহ উনি help করে বললেন যে ওনার কিছু luggage আহ ওনার কাছে মানে আমার কিছু luggage ওনার কাছে দিয়ে দিতে। তো তার পরে মানে আমি সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে flight এ উঠে যাওয়ার পর আহ আমি তারপরে আবার ওনার কাছ থেকে luggage গুলো নিয়ে নিই। তো সেই দিনকে ওই ভদ্র লোক আমাকে খুবই help করেছিলেন।